এবং এই দোকানটার কন মধ্যে তিনটে ছেলে এবং একটা মহিলা রয়েছে। মহিলাটা হাতে একটা কাপ নিয়ে আছে। এবং একটা মোটা ছেলে আছে। একটি চেয়ার-এ বসে আছে। এবং কালো রঙের গেঞ্জি পরে একটা ছেলে স্মাইল করছে।

বড় একটা বাড়ি। বাড়িটা সাদা রঙের রং করানো। এবং বাড়িটার সামনেটাতে একটা লাইটের পোল রয়েছে ঠিক আছে ?

এবং নিচে কতক ছোট ছোট গাছ রয়েছে। এবং সাইডে বেশ লম্বা একটা গাছ রয়েছে।